শুধু তুমি কোনো online এর দোকান এ যাও, দেখো ওরা কী বলছে, নাহলে block এ যেতে হবে। সেটাই তো দেখছি আমি কী করবো বুজিলি তো, যদি তারপর না হলে আমি তোকে একটাবার ডাকবো, তুই বরঞ্চ একবার আসবি বাড়িতে, তখন তুই

ঠিকাছে একদিন যাবো তাহলে। আহ হ্যা হ্যা যাবো, তো ব্যাপারটা হচ্ছে তোদের রেশন card আছে তো নাকি? হ্যা আমাদের রেশন card কী ration card এ সব ঠিকঠাক আছে তো তোদের না তোদের ও সে অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছিল তখন বাবা ঠিক করে এনেছিল। আচ্ছা আচ্ছা আর বলিস না এখন তো দেখছি নাকি শুনছি যে যারা ration card করেছে তাদের কে নাকি কত কত কিছু দিচ্ছে , অনেক রকমের খাবার মানে তোর দরকারি সব ঘরের জিনিসও পাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেমন করে কী যে হয়ে গেলো এই জিনিস গুলো কিছু বুঝাই যাচ্ছে না হ্যাঁ অনেক কিছু দিচ্ছে চাল ডাল আটা দিচ্ছে

এরকম যত সম্ভবত online এর দোকান থেকে গিয়েছিলো, সেখান থেকে প্রথমে from fill up করে তখন block এ গিয়ে জমা করতে হয়েছিল ওহ আচ্ছা আচ্ছা আমি তো শুনেছিলাম নাকি যারা তোর মানে একটু যাদের AAY card গুলা আছে রেশন card এর তাদের কে নাকি

card এর বিভিন্ন রকম দেয় আরকি হ্যা আমি এগুলো শুনেছিলাম, তারপর তো যারা আহ কী বলে নাকি BPL card যাদের তাদের নাকি আবার আলাদা রকমের নিয়ম আছে। তাদের কে আলাদা রকমের সব জিনিস দেয়।

সেটাই, দেখ কী যে বলবো বলনা আমি দেখলাম যে ধর আমাদের তো সেইরকম এতো জিনিস গুলো সেই রেশন এর যে জিনিস গুলো সেগুলোতে কেও মানে আমাদের যারা কাজ করে বাড়িতে বা আমাদের বাবার বন্ধুরা যারা আছেন উনারা নিয়ে গরীবদের কে ওদিকে খাওয়ায় মানে সবকিছু দিয়ে দেয় যেমন তো ধর কোনো, কোনো সংস্থা হলো এসব হলো ঐখানে নিয়ে বিক্রি করে দেয় কী হয় যাতে ছেলেমেয়েদের সব খাওয়াদাওয়ার কোনো অসুবিধা না হয় সেরকম হয়, তো আমাদের বাবাকে মানে আমার family কে বলেছিলো যে তোমাদের যদি ration card এর এরকম জিনিসপত্র গুলো থাকে দেয় তোমরা যদি না খাও তাহলে একটা কাজ করো তাহলে আমরা দিয়ে সবাইকে ইয়ে করে দেব দান করে দেব, তো ব্যাপারটা হচ্ছে আমাদের card এর এমন একটা problem হয়ে গেছে এ নিয়ে আমরা কিছু করতেই পারছি না জানিস তো হ্যাঁ না খাইলেও তো ঐটা বেকার ফেলে রেখে ফেলে রেখে বরবাদ করা ঠিক না, এইতো দিয়ে দেয়াই ঠিক হ্যাঁ সেজন্যই তো, মানে কি বলবো, ভীষণ অসুবিধায় পরে গেছিলো আমাদের family তে তো মানে অনেকে তারপর তোর ধর এই কিছুদিন আগে ভাইয়ের একটা পরীক্ষার জন্য from fill up করতে লাগতো লাগছিলো, তো সেখানে নাকি শুনেছিলাম ওর ration card লাগবে, তো ration card তা না পাওয়াতে মানে কি হয়েছে বলতো, এতোটাই অসুবিধা হলো ওর from fill-up টাই পুরা নষ্ট হয়ে গেলো। কিছু করতেই পারল না। হ্যা এখন ration card এর তো number link করতে হচ্ছে আধার card link করতে হচ্ছে বিভিন্ন রকম documents link করতে হচ্ছে বারবার। সেটাই তবে আমি না এমনই অসুবিধায় পরে গেলাম এবার আমিও কী বলবো জানিসনা আমার তো এক বছর পুরোপুরি নষ্ট হয়ে গেলো ration card এ ration card এর জন্য, আমি ভেবেছিলাম যে college এ একমাস admission করাবো খুব তাড়াতাড়ি, তো দেখছি যে ration card টা আমার পাচ্ছিলাম না পাচ্ছিলাম না করে আমিআমার admission টা আটকে গিয়েছিলো, বলেছিলো যে সব কিছু লাগবে, aadhar card লাগবে

একটা রেশন card এর জন্য একটা বছর পুরোপুরি বাদ হ্যাঁ সেই একবছর নষ্ট হয়ে গেলো আমার জানিসতো কী বলবো তোকে আর। তো যাই হোক যে আমি তো শুনেছিলাম যে ration card নাকি যে হ্যাঁ ওহ বানানো শুরু হয় যাদের আঠারো বছর বয়স। কী মানে হয়ে যায় বা কখন হয় সেগুলো তো মনে নেই তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার আঠারো বছর বয়স হয়ে গেছে তো? ration card এর জন্য মানে একজন phone করেছিল , তো আমি বললাম হ্যাঁ আমার হয়ে গেছে। তো ও বলছিলো যে আপনি একবার আসবেন এখানে, তো আমাকে যেখানে দেখেছিলো আমি গিয়েছিলাম বাবার সঙ্গে তো বাবা নিয়ে গেলো যখন তখন দেখছি আর ঐখানে ওই লোকটাই আর কোনো পাত্তা দিলো না ও মনে কাজে ব্যস্ত হয়ে গেলো। না আঠারো বছর না এখন তো দুই তিন বছরের ছেলে হলেই হয়ে যাচ্ছে হ্যাঁ আর যেহেতু বলছে সরকারি লোক ওরা তো মানে একবার বলে দিলেই ওটাই অনেক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

আমি করিনি কোনোদিন, শুনেছি এটাই হ্যাঁ আমি এটাই শুনেছিলাম যে নাকি যে ধর আমাদের তো এখন বিয়ে হয়নি আমাদের তো এখন বলতে গেলে আমাদের guardian হিসেবে তো আমাদের বাবাই থাকবে। তো বাবারই আর কি নাম এ হবে card টা তো বাবার যে card টা আছে বাবার তো এখানকার card নয় বাবা তো বাইরে থাকতো, কলকাতায় থাকতো , আর বাবা তো কাজের জন্য এখানে চলে এসছে। তো বাবাও নিজে transfer করায় নি card ফার্ড গুলো, তো সেজন্যই আরকি এরকম ধরণের হয়েছে। ও তার জন্য তো প্রথমে তোমার বাবাকে transfer করতে হবে, তারপর তোমার জন্য আবেদন করা যাবে। হ্যাঁ আমি এটা তো জানি কারণ হচ্ছে যে বাড়ির যে head member তার নাম থেকেই আমাদের card টা issue করবে, তো বাবারই তো card টাতে main problem হয়ে গেছে সেই জন্যই তো মানে কি বলবো এতো অসুবিধে একবারে মানে চারিদিক থেকে অসুবিধা একবারে ঘিরে রয়েছে হ্যাঁ বিয়ের আগে তো guardian হিসেবে তোমার বাবা মাই হবে, যেহেতু তোমার বাবা তোমার মা হবে না বাবাই হবে। আহ হ্যাঁ সেটাই এখন তো বাবার নামেই থাকবে, এখন তো শুনেছি রেশন card এ নাকি অনেক নিয়ম আছে যেমন কী family তে যারা income করে মানে source of income যার মানে বাবা যেমন আমার income করছে এখন, তো আমার বাবার income এর নিচে এক লাখের নিচে যাতে income থাকুক তাহলে সেরকম নাকি শুনেছি রেশন card এ সবকিছু facilities গুলো দেয়।

হ্যাঁ তারপর নাকি আবার এটাও শুনেছি , যে ধর আমিতো এখানকার হম সব আমি তো এখানে জন্ম গ্রহণ করেছি পশ্চিমবাংলায়। তো আমার card পশ্চিমবাংলারই থাকার থাকতে হবে, আমার যদি পশ্চিমবাংলার card করি একটা আবার আমি বাইরের পশ্চিমবাংলার বাইরে গিয়ে আরেকটা card করি নাকি সেগুলা নাকি করা যায় না

হ্যাঁ এখন তো আবার নাকি সব digital card করে দিয়েছে খুব অসুবিধাই হয়ে যাচ্ছে জানিস তো এরকম আমি কী বলবো একটা ভীষণ বড় অসুবিধার উপর দিয়ে আমি যাচ্ছি, যে কি করে কি কাটাবো কি করবো হ্যাঁ এখন তো সবই digital করে দিয়েছে। তো যাই হোক বাদ দে, তোদের কি হম sorry তোদের কী digital card হয়ে গেছে না এখনো হয়নি digital card? হ্যা digital হয়ে গেছে আমাদেরও। যখন ঠিক করতে গেছিলো তখন ই করে দিয়েছে digital, তখন তো সেই যেগুলো বড় বড় কাগজ ঐগুলো ছিল। হ্যাঁ আমিতো বা আমার বাবার টা দেখেছিলাম একটা বড় বড় কাগজের মধ্যে কেমন একটা বড় বড় সব এর মধ্যে পিছনে লেখা থাকতো সামনে লেখা থাকতো সেরকম ধরণের তো এখন আবার দেখছি নাকি যে ছোট ছোট তোর pan card এর মতন হম এতটুক মানে এখন ration card করেছে। হম এখন তো সব ই pan card এর মতো aadhar card ও করছে, সবই digital করছে এখন। সে কি যে হবে কি জানি বাবা, এখন আমি না ভীষণ problem এ পরে গেছি জানিস তো এই card টার চক্করে যতদিন না আমার card টা হচ্ছে আমি ততদিন কিছু করতে পারছি না। দেখো কি করা যায়।

এইতো আমি বাবা কে জিজ্ঞেস করছি যে কী করে করেছিল কোথা কোথায় থেকে সে হিসেবে আমি গিয়ে করে দেব। ঠিক আছে তুই আমাকে একবার খুঁজে দিস বুঝেছিস ব্যাপারটা আমি তখন না হলে দেখবো তো কী করে কী হচ্ছে, আর না হলে তুই কী জানিস কিভাবে নতুন রেশব ration card বানাতে হবে বা কিছু?

ও আচ্ছা, তাহলে online এ আমি cyber cafe তে যাবো তো করে দিলে আমাকে কী করে দেবে নাকি? হ্যাঁ একবার গিয়ে দেখবে হম গিয়ে বলবে যে ration card নতুন বানাবো, ওরাই বলে দেবে যে ওখানে হবে কি কোথায় যেতে হবে, কী কী documents লাগবে সব বলে দেবে। হ্যাঁতো আমি যেটুকু জানি যে দেখ হম ration card গেলে কী ওরা কী আমাদেরকে জিজ্ঞেস করবে যে এটা

তো চারটে ভাগের কী মানে আমাদের কি জিজ্ঞেস করে করে ওরা করবে না ওরা নিজে থেকে করে দেয় যে হ্যাঁ তোমাদের মানে ওরাই নিজে বেছে দিয়ে করে দেয় ?

আচ্ছা আচ্ছা ধর এবার যদি আমি বলি আহ অনেকেই তো আছে ধর ভালো মানে অবস্থা আছে বাড়ির সবকিছুই আছে কিন্তু তাদের কি card টা তোর একদম সেই মানের মধ্যবিত্ত বাড়ির বা তার থেকে নিচে যারা একটু যাদের মানে সংসার ঠিক ঠাক ভাবে চলে না সেরকম যে card গুলো করা হয় যেমন যেগুলো BPL card বলে তো সেগুলো ধর করে দেয় তো সেগুলা কি ওরা বেছেবেছে করে না তাদের

আচ্ছা আচ্ছা পরে তাহলে change করা যাবে বলছিস, তাহলে ঠিকই আছে তাহলে আমি পরে না হয় change করেই নেবো। সে দেখো কি বলছে।

বেশ ঠিক আছে দেখ আমি একটা বার দেখি খোঁজ নেই, দিয়ে তোকে আমি জানাচ্ছি বুঝলি। ঠিক আছে দেখো কী বলে। হম হম, ঠিক আছে বেশ আমি রাখছি এখন আপাতত তোকে আমি হম কিছুক্ষন পর বাবার সাথে একবার কথা বলে দিয়ে তোকে আমি জানাচ্ছি ঠিক আছে , এটা আমিও জিজ্ঞেস করছি, হম বলছি কী কী করতে হয়। বেশ বেশ ঠিক আছে তুই জেনে নে।

ওয়ালেকুম আসসালাম। আলহমদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহমদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার সঙ্গে কিছু কিছু জানার ছিল। হ্যাঁ বলো কি জানতে চাও? কালকে হচ্ছে আমি interview য়ে যাবো তো এ বিষয়ে বেশ কিছু কথা জানা ছিল, যেমন সাথে কি কি নিবো কিভাবে নিজেকে বাকি প্রার্থীদের থেকে এগিয়ে রাখতে পারি, কেমন পোশাক পড়া উচিত? কিভাবে নিয়োগ কর্তাদের পছন্দের তালিকায় থাকতে পারি, কিভাবে কি করলে আসলে চাকরি যেন কালকেই পাকাপোক্ত হয়ে যায় এইসব আর কি। আচ্ছা সমস্যা নেই আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো তোমাকে সবটুকু জানানোর কিন্তু একটা একটা করে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে, আসলে এত কিছু উঠছে না একসাথে বলে ফেলেছি; আপনি যতটুকু জানেন ততটুকু বললেই হবে। ঠিক আছে, প্রশ্ন করো কি জানতে চাও? আপু আমি Google থেকে ঘাটাঘাটি করে দু page এর একটা CV ready করেছি। এখন আপনি যদি বলতেন বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি point দেওয়া উচিত? কিভাবে সাজানো উচিত। কিভাবে সাজানো হয়, আপনি যদি বলেন তো ভাবে একটু সাজিয়ে নিতাম। আচ্ছা, প্রথমে নাম নামের নিচে ঠিকানা, Mobile number আর email address; ডানদিকে মানানসই একটা ছবি। এরপর হচ্ছে পেশাগত লক্ষ্য, তোমার বিশেষ গুণাবলী যেটা তুমি চাকরিদাতাকে জানাতে চাও বা যে ধরনের গুণাবলী দেখলে চাকরিদাতা খুশি হবে। শিক্ষাগত যোগ্যতা, ব্যাক্তিগত তথ্য, কারিগরি প্রশিক্ষণ যেটা ওই পদের সাথে জড়িত শুধু ওইটাই। আর হচ্ছে কারিগরি দক্ষতা, ভাষাগত, দক্ষতা, অভিজ্ঞতা আ পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম সবশেষ reference

আপু সব কিছুই তো ঠিক আছে কিন্তু এখানে reference কি দিবো? আমার জন্য সুপারিশ করবে এমন তো কেউ নেই; তাহলে আসলে কার নাম দেওয়া হয়ে থাকে reference এ? reference এমন কিছু মানুষের তথ্য দিতে হবে উম যারা সমাজে পরিচিত একটু গন্যমান্য, যাদের থেকে আমাদের সম্পর্কিত কিছু ভালো তথ্য পেতে পারেন। সেক্ষেত্রে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তোমার প্রশিক্ষক, তোমার পূর্বের boss এদের নাম দেওয়া উচিত। যদিও বাংলাদেশে দেখছি যে রাজনৈতিক নেতা আত্মীয় স্বজন যারা একটু উর্ধ্বতন post এ আছে তাদের নাম লিখে দেয়। আপু আমার school college এর শিক্ষকের সাথে তেমন যোগাযোগ নেই, তাদের তথ্যও নেই; তারপর আমার পূর্বে চারটে অভিজ্ঞতার boss এর নামও তো দিতে পারবো এক্ষেত্রে। আহ অভিজ্ঞতা যেহেতু নাই আহ তো অভিজ্ঞতার কথা বললে করারই দরকার নেই আর reference আ তবুও কারো নাম phone number পদের নাম দিয়ে দেওয়ার চেষ্টা করবা। আপু আসলে কি চাকরিদাতা প্রার্থীর reference check করে? এটা আসলে নির্ভর করে ওই ধরনের চাকরি তুমি হম করছো সেটার ওপর যে জাতিতে নিরাপত্তা নিয়ে বেশি ভাবে সেই চাকরিতে যাচাই বা চাই বেশি হয়। আচ্ছা আমি reference দেওয়ার চেষ্টা করবো; সে বিষয়ে তাঁর কোন কোন কাগজ নিতে হবে আপু? original আ Certificate চাইতে পারে তবে সম্ভাবনা কম, বেসরকারি চাকরিতে। original তো শুধু দেখার জন্য চায়। তাও সবাই না আর যদি interview দিয়ে ওইদিনই চাকরি confirm করে তো ছবি, CV আর Certificate এর photography রেখে দেবে। তাহলে original certificate কি interview এর দিন শুধু দেখার জন্য এমন হয়ে থাকে? বললাম তো যে খুবই কম সম্ভাবনা আছে যে original certificate দেখতে চায়। তোমার সামনেই দেখবে আ তবে অনেক প্রতিষ্ঠান আছে জামানত হিসেবে certificate চায় ছ'মাস পর দিয়ে দিবে। আচ্ছা এখন নিয়োগ কর্তারা এমন কেন করে? ছ'য় মাস হয়েছিল certificate রেখে দিবে, ছ'য় মাস পর বেতন দিবে এর পেছনে কারণ কি?

যখন কোন company কাউকে তাদের প্রয়োজনে নিয়োগ দেয়, আর এই প্রয়োজন পূরণ করতে company কে কর্মীর পেছনে সময় অর্থ দুইটাই বিনিয়োগ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এক মাস দুই মাস পর না জানিয়ে অনেকে চাকরি ছেড়ে দেয়, এইটা যেকোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষতি তাই কিছু কিছু company এই উপায় অবলম্বন করে। এটা তো আসলেই ফাটকা একটা ব্যাপার, তিনি চাকরি যখন করবেই না তো join করলো কেন? ছেড়ে না দিবে কেন? দেখবা অনেকেই একটা কাজের জন্য খুব আগ্রহ নিয়ে ঘুরতে থাকে, অনেকে চাকরির জন্য বলতে থাকে কিন্তু চাকরিতে join করে তাদের সেই আগ্রহ আর থাকে না। চাকরিতে join করে হয়তো বুঝতে পারে যে কাজটা তার উপযুক্ত না, কিংবা ওই চাকরি থেকে আরো ভালো option চায় অর্থ উপার্জনের। তো সেটা তার আগে ভাবা উচিত এ ধরনের আচরণ তো অন্য কর্মী বা মালিক পক্ষের মধ্যে খারাপ মনোভাব তৈরি করবে।

কাজ যদি ভালো না লাগে তবু তো ধৈর্য ধরে অন্তত ছ'য় মাস চেষ্টা করা উচিত। কোনো কিছুর শুরুতে যে ভালো লাগবে মানিয়ে নেওয়া যাবে এমন তো নয়, তারপরও যদি মানিয়ে নেওয়া না যায় একটা সময় ইয়ে গিয়ে ছেড়ে দিলেও মনে হয় না জীবনের পক্ষে অসুবিধা হবে। তবে মূল কথা হচ্ছে যে আমরা যতটা চেষ্টা কাকুতি মিনতি একটা চাকরির জন্য করি সেই একই আগ্রহ কাজের পেছনে দিলে মনে হয় না কারো চাকরি ছাড়ার প্রয়োজন পড়তো। আচ্ছা বুঝলাম, তা আপু কোন ধরনের পোশাক পড়লে মাননসই হতো? আমি সাধারণত Interview বা official পোশাক হিসেবে সাদা বা হালকা রঙের shirt আর কালো pants ব্যবহার করে পুরুষরা। অবশ্যই গেঞ্জি খুব রঙিন রঙের পোশাক পরা থেকে বিরত থাকবে। আপু আমার তো তেমন চাপের অভিজ্ঞতাই নেই এই ক্ষেত্রে কি আমি বাকি প্রার্থীদের থেকে পিছিয়ে পড়বো না? কিভাবে তাদের থেকে একধাপ এগিয়ে থাকা যায়? প্রথমত তুমি একাই কিন্তু অভিজ্ঞতাহীন না আর যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে অনেক option থাকে।

প্রথমেই গিয়ে ভিড় দেখে বা মানুষ কম দেখে ঘাবড়াবে না, নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে তবুও তোমার ডাক পড়ছে না এই জন্য বিরক্ত হবে না। যখন interview room এ ডাকবে সুন্দর ভাবে রুমে প্রবেশ করার অনুরোধ চাইবে অবশ্যই ইংরেজিতে। ইংরেজির ব্যবহার করতে পারলে বাকিদের থেকে তুমি এগিয়ে থাকবে, যে যতক্ষণ না বসার জন্য বলবে, বসবে না। চাকরি দাতা যদি বাংলায় কথা বলে, তুমিও বাংলায় কথা বলবে যদি ইংরেজিতে কথা বলতে চায় তো ইংরেজিতে কথা বলবে। কিন্তু ভুল ইংরেজি বলে Image খারাপ করবে না চাকরিদাতা যেসব বিষয়ে জিজ্ঞেস করবে স্পষ্ট উত্তর দেবে। মিথ্যা, impress করার চেষ্টা একদম করবে না; যে প্রশ্নের উত্তর জানো না, সময় নিয়ে মনে করার চেষ্টা করবে না, সরাসরি বলে দেবে যে জানি।

আপু interview এর শেষে তো প্রশ্ন করার সুযোগ থাকে তো এক্ষেত্রে কি কি প্রশ্ন করতে পারে? আচ্ছা তুমি প্রশ্ন করতে চাইছো? নাকি তুমি এটা জানতে চাচ্ছ যে চাকরিদাতা তোমাকে কি কি প্রশ্ন করবে? আহ প্রথমত হচ্ছে যে আমি কি কি প্রশ্ন করতে পারি? তুমি প্রশ্ন করতে পারো যে তোমার যেসব বিষয়ে জানার থাকতে পারে যে উম এখানে প্রথমত তো একটা সুযোগ দিতে হবে যদি সে নিজের থেকে যেসব বিষয় গুলো জানিয়ে দেবে তারপর তোমার এটাতো interview সবে শেষে তোমাকে বলবে যে তুমি কি কি জানতে চাও? তো প্রথমত খুব খেয়াল করে রাখবে যে তোমাকে কি কি জানানো হলো? ওগুলোর থেকে যদি তুমি সব proper তথ্যগুলো জানতে পার তাহলে তোমাকে আর ওভাবে প্রশ্ন করার আর সুযোগ থাকে না। তবুও তুমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারো যে না কবে join করতে চাও? প্রশিক্ষণের সুবিধা বা যাতায়াতের সুবিধা মানে office bus আছে কিনা? এ ধরনের প্রশ্নগুলো করতে পারো। জি আপু এবার প্রশ্ন হচ্ছে তারা আমাকে কি প্রশ্ন করতে পারে Interview এর ক্ষেত্রে? নিজের পরিচয় দাও একটা সুন্দর decent হইতে বলবে আ কেন চাকরি করতে চাও, এই চাকরিটাই কেন করতে চাও? আর তোমার বিশেষ কোনো গুণাবলী আছে কিনা? তারপর তুমি কাজের জন্য কত বেতন আশা করো? কবে থেকে join করতে চাও? তোমার কোনো কিছু জানার আছে কিনা? এটা ওরাই জিজ্ঞাসা করবে আর এই ধরনের কিছু common প্রশ্ন। আপু interview তে কি ওই দিনে কি জানিয়ে দেবে? কার কার চাকরি হয়েছে? কার হয়নি? কবে জয়েন করবো কি না? সাধারণত না phone করে জানিয়ে দিবে যাদের select করা হয়েছে। আপু আমি যদি selected হই তো আমাকে কি করতে হবে? তুমি যদি কাজটা করতে চাও তো অবশ্যই তাদের জানিয়ে দিতে হবে, নির্ধারিত সময়ের ভিতর প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে আসতে হবে, আর যদি কাজটা না করতে চাও সেক্ষেত্রে মানা করে দেবে। আপু এসব কি বলেন চাকরি দিচ্ছে মানা করবো কেন? আর আমি তো select করে তো অবশ্যই হ্যাঁ বলবো না বলার তো প্রশ্নই আসে না। এখানেই তো পেশাদারিত্বের অভাব, আগে তো তোমাকে বুঝতে হবে আসলে কাজটা তুমি করতে পারবে কিনা? বেতনে তোমার চলবে কিনা? বেতন কত দিন পরে পাবে? কাজের পূর্বে আ কোনো ধরনের আর্থিক লেনদেন আছে, কাজের সময় পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা? যেদিন তোমার interview নেবে তোমাকে খুব মনোযোগ সহকারে ব্যাপার গুলো শুনে নিতে হবে তোমার জন্য কিন্তু লিখিত কোনো বিবরণী থাকবে না। তাই সবকিছু জানার জন্য interview সময়টা ব্যবহার করতে হবে, উত্তেজনা মোহের বশে হ্যাঁ বলা যাবে না। আপু interview এর সময় তো interview তে থাকবো যে পারবো কিনা, এত কিছু তো এই সময় খেয়াল করতে পারবো? এইবার না পারো পরের বার পড়বে অভিজ্ঞতা নেই কিন্তু আস্তে আস্তে তো হবে, আর তাছাড়া অনেক কিছুদিন interview এর আগে থেকেই তো জানতে হবে। যেমন হয় প্রতিষ্ঠান কতদিন আগে খোলা হইসে, main office কোথায়, trade license আছে কিনা, কোন ধরনের অবৈধ কাজের সাথে জড়িত কিনা?

এখানে আরো কিছু ব্যাপার আছে নামি বেনামি অনেক প্রতিষ্ঠান বেকারদের সাথে প্রতারণা করে তাই নিজের সুরক্ষার কথা তো ভাবতেই হবে। কারো মুখরোচক Offer পদ অনুযায়ী ভালো মানের বিদ্যুৎ শুনে তো হওয়া যাবে না, জেনে শুনে বুঝে আগাতে হবে। কোন প্রকার আর্থিক লেনদেনে জড়াবে না, মনে রাখবে তুমি কাজের বিনিময়ে অর্থ উপার্জন করতে আসছো অর্থ দিয়ে উপার্জনের প্রশ্ন আসে না। অনেক সময় টাকার পরিমাণ এত ছোট হয়, তারপর ওদের marketing Policy এমন যে আমরা ওদের ফাঁদ বুঝতে পারি না। আপু এটা যদি একটু বিস্তারিত বলতেন বুঝতে পারতাম আসলে এই সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা তো বেশ বড় মানে লোক ঠকানো প্রতারণা থেকে তুমি কিভাবে বাঁচবে। কিভাবে তাদের চিনবে এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এত অল্প সময় আসলে তোমাকে বোঝাতে পারবো না তোমার হাতে কি অনেক সময় আছে নাকি ব্যস্ত? আপু আসলে একটু ব্যস্ত।

অনেক এ বিষয়ে একসাথে চলে আসে আর যদি সেভাবে না বলি তো বুঝতেও পারবে না এই জন্য, আ এই জন্য না হয় অন্য আরেক সময় এসব বিষয় নিয়ে কথা বলবো।

ঠিক আছে main কথা হচ্ছে ভয় পাবে না নিজের উপর আত্মবিশ্বাস রাখবে বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আপু আমার জন্য দোয়া করবেন, আস্সালাম আলিকুম। ওয়ালীকুম আস্সালাম।

এ এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করার কারণ হচ্ছে আগামী সাম্প্রতিক একটি গবেষণায় ম্যা এটি পাওয়া গেছে যে আগামী উমম্ দশ বছরের মধ্যে আমরা cancer -কে মহামারী রূপে আম পাব এবং প্রতি ঘরে ঘরে একজন করে cancer রোগীকে কিন্তু আমরা পেতে চলেছি

অ্যা এর জন্য আমাদের যেটি দর যে ম্যা cancer সম্বন্ধে সচেতনতা যেমন

একিরকম ধারণা সেগুলো আ better আমরা দেখতে পাই যে cancer কিন্তু ছোঁয়াচে রোগ নয় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু

cancer -কে ছোঁয়াচে হিসেবে ভাবেন এবং রোগীর সাথে খুব দূর্ব্যবহার করেন তাদেরকে ছুঁতে চায়না তাদের কাছে যেতে চাননা তাদের সাথে মেশা বন্ধ করে দেন